কারণ মুষ্টিমেয় শ্রেষ্ঠ কয়েকজন মানুষের কাছে বিশ্বাসের অর্থ পরমতম মুক্তি হইলেও জনসাধারণ যাহারা এই বিশ্বাসের বশে তাদের পরিচালিত হয়, তাহাদের কাছে এ বিশ্বাসে অর্থ একপ্রকার দাসত্ব মাত্র। রবীন্দ্রনাথ তাহার সমালোচনা বিশ্বাস উন্মুক্ত জনতার ঊর্ধ্বে লক্ষ্য করিয়াছেন। ইহা অন্ধ জনতার উপর দিয়া মহাত্মাকে গিয়া লাগিয়াছে। মহাত্মা যতই মহান হউন না কেন এটি মানুষের একটি পক্ষে বহনীয় যাহা তাহার অপেক্ষা অনেক গুরুভার বোঝা কি তিনি গ্রহণ করিতেছেন না? ভারতের আদর্শের মতো একটি মহা আদর্শকে একটিমাত্র মানুষের ইচ্ছার ওপর নির্ভরশীল করা উচিত হইবে না। মহাত্মা সত্য ও প্রেমের অধিকারী। কিন্তু ভারতের স্বরাজ লাভ যেমনি বিরাট তেমনি জটিল। এই পথ জটিল ও দুর্গম। ভাবাবেশ এবং উৎসাহের প্রয়োজন আছে কিন্তু সেই সঙ্গে বিজ্ঞান ও বুদ্ধি প্রয়োজন। জাতির সমস্ত নৈতিক শক্তিকে নিয়োগ করিতে হইবে। অর্থনীতিকরা ব্যবহারিক সমাধান খুঁজিবেন, শিক্ষকরা শিক্ষা দেবেন, রাষ্ট্রবিদরা চিন্তা করিবেন, কর্মীরা করিবেন কাজ। সর্বত্রই শিক্ষার অভিলাষকে

আমাদিগকে আহবান করেন না কেন? আজ পর্যন্ত গুরু গান্ধী যে একমাত্র আদেশ দিয়াছেন, তাহা হইল সুতো কাটো আর কাপড় বুনো। তাই রবীন্দ্রনাথ প্রশ্ন করেন, নতুন সৃষ্টির যুগের এই কি বাণী?

সহযোগিতা করিতে হইবে জাতিতে জাতিতে, দেশে দেশে। ভারতের জাগরণ সমগ্র বিশ্বের জাগরণের সহিত একই সূত্রে আবদ্ধ। প্রত্যেকটি জাতি যে নিজেকে অন্যান্য জাতি হইতে বিচ্ছিন্ন করিয়া অবরুদ্ধ করে রাখিয়াছে সেই নতুন যুগের চেতনাকে আঘাত করিয়াছে। রবীন্দ্রনাথ যিনি কয়েক বৎসর ইউরোপে কাটাইয়া গেছেন, ইউরোপে তাহার সহিত সাহিক জাহাজে সাক্ষাৎ হইয়াছে। তাহাদের কয়েকজনের উল্লেখও তিনি করেন। ইহারাই সমগ্র মানবতার সেবা করিবার উদ্দেশ্যে জাতীয়তা শৃংখল বন্ধন হইতে আপনাদের হৃদয়কে মুক্ত করিয়াছেন। ইহারাই নির্যাতিত সংখ্যালব~ সংখ্যাল্প বিশ্ব নাগরিক। রবীন্দ্রনাথ ইহাদের বলেন সন্ন্যাসী অর্থাৎ যাহারা নিজেদের আত্মার মধ্যে সমগ্র মানবতার মিলন উপলব্ধি করিয়াছেন। তাই রবীন্দ্রনাথ প্রশ্ন করেন,

তখন সে কেবল আহারের কথাই ভাবে না, তাহার পাখা আকাশের আহ্বানে সাড়া দেয়। আগামী দিনকে নন্দিত করতে তাহার কণ্ঠ আনন্দের গানে ভরিয়া ওঠে। ভারত তাহার সক্রিয় ধারাতেই উত্তর দিক। ঊষাকালে আমাদের প্রধান কর্তব্য তাহাকেই স্মরণ করা। তিনি তাহার বিচিত্র শক্তি দ্বারা প্রয়োজনমতো সকল শ্রেণীর সকলের প্রয়োজন মিটাইয়া থাকেন। আসুন আমরা তাহার উপাসনা করি।

কেবলমাত্র এই বলিয়া তিরস্কার করা চলে যে এগুলি স্থান অতি বেশি উর্ধ্বে। চিরন্তনের দিক হইতে রবীন্দ্রনাথ নির্ভুল এই বাণী বিভঙ্গ ঈগল পক্ষীর মত সুবৃহৎ এই লার্জ কবি হাইনে যেমন আমাদের এক শ্রেষ্ঠ সংগীতকারকে বলিয়াছিলেন, তিনি কালের ধ্বংসস্তূপের উপর বসিয়া গান করেন। তিনি বাঁচিয়া থাকেন সনাতনের মধ্যে। কিন্তু বর্তমানের দাবি কেউতো অস্বীকার করিবার উপায় নাই। প্রতিটি মুহূর্তে যাহা চলিয়া যাইতেছে তাহা ত্রুটিহীন না হইলেও অবিলম্বে সাহায্যের দাবি করে, চিৎকার করে। এই দিক হইতে গান্ধীজি রবীন্দ্রনাথের মত যাহার সেই কাব্যময় ঊর্ধ্বলোক গতির ক্ষমতা নাই। কিংবা হয়তো তিনি করুণার বোধিসত্ত্বের মতো সর্বহারাদের মধ্যে বাঁশের উপযুক্ত হইবার কামনায় সেই ক্ষমতা ত্যাগ করিয়াছেন। কিন্তু রবীন্দ্রনাথের এই প্রশ্নের উত্তর দেওয়াকে শিশুর ক্রীড়া বলিয়াযই ভাবিয়াছেন।

সম্মুখে অজ্ঞাত বিপদ সম্পর্কে ভারতকে সতর্ক করিয়া দেওয়ার জন্যে গান্ধীজি এই মহাপ্রহরীকে ধন্যবাদ জানান। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে একমত হন যে, স্বাধীন মনোভাব বজায় রাখাই হলো মূলকথা, আমাদের যুক্তিকে আমরা কখনো কাহারো হাতে তুলিয়া দেবো না। প্রেমের কাছে অন্ধ আত্মসমর্পণ অত্যাচারী চাবুকের কাছে বাধ্য হইয়া আত্মসমর্পণ অপেক্ষা অধিক ক্ষতিকর। পুলিশি জুলুমের কাছে যারা গোলামী করে তাহাদের আশা আছে, কিন্তু প্রেমের কাছে যাহারা গোলামি করে তাহাদের কোন আশা নাই। রবীন্দ্রনাথ সেই পুররক্ষী তিনি কুসংস্কার আলস্য

রবীন্দ্রনাথ ধৈর্যের কথা বলেন তিনি সুন্দর সংগীত লইয়াই সন্তুষ্ট থাকেন কিন্তু সংগ্রাম যে রহিয়াছে। কবির বীণা এখন নীরব রাখিতে হইবে। সংগ্রাম যখন শেষ হইবে তখন আবার তিনি তাহার বীণা তুলিয়া লইবেন। গৃহে যখন আগুন লাগে তখন প্রত্যেকেরই বাহিরে আসিতে হইবে। প্রত্যেকে আগুন নিভাইবার জন্য জলের কলসি তুলিয়া লইতে হইবে। আমার চারিদিকে যখন খাদ্যের অভাবে মানুষ মরিতেছে তখন আমার কর্তব্য হইল বুভুক্ষকে অন্ন দান করা। ভারতবর্ষে সে গৃহ চাহাতে আগুন লাগিয়েছে, ইহা ক্ষুধায় মরিতেছে। কারণ খাদ্য কিনিবার মতো মানুষের হাতে কাজ নাই। খুলনা অনাহারে রহিয়াছে। পরিত্যক্ত জেলাগুলি এই চতুর্থবার দুর্ভিক্ষে পা দিয়ে আসে উড়িষ্যার সাই দুর্ভিক্ষে ভুগিতেছে। দিনে দিনে ভারতবর্ষ দরিদ্র হইতে হইতে দরিদ্রতর হইয়া পড়িতেছে। ভারত যে পায়ের উপর দাঁড়াইয়া আছে তাহার রক্ত চলাচল

এবং বেতনের রূপে খাদ্যের অঙ্গীকার। নিজের খাদ্যের জন্য কাজ করিতে ভগবান মানুষকে সৃষ্টি করিয়াছিলেন এবং মানুষকে তিনি বলেছিলেন যাহারা কাজ না করিয়া অন্ন গ্রহণ করে তাহারা তসস্কর। আজ যে লক্ষ লক্ষ মানুষ পশুর অধম হইয়া মরিতেছে তাদের কথা আমাদের ভাবিতেই হইবে। ক্ষুধা একমাত্র চুক্তি যা~ যাহা ভারতবর্ষকে চরকার দিকে টানিয়া আনিয়াছে। আগামীকালের জন~ জন্য

আকাশে উর্ধ্ব একটি ঊর্ধ্বতর লোকে ভাসিয়া চলিয়াছে। ওই পাখির দিনের আহার আছে। আজকে আমি একটি movie দেখলাম movie টির নাম পিকে এবং এতে একটি character ছিল সেই character এর পাঠ করেছে আমির খান এবং একটি মেয়ে ছিল সেটি অনুষ্কা শর্মা

এবং সে পৃথিবীতে এসেছিল তার কোনো না কোনো কারণের জন্য movie টিতে দেখিয়েছে এবং তার সঙ্গী সাথীরা তাকে ফেলে চলে গিয়েছে এবং তাকে ফেলার পরে সে এখানেই থেকে গেছো এবং movie টি তে দেখিয়েছে যে একটি হিন্দু শাস্ত্রের ওপর একজন মানুষ কি করে বেঁচে থাকতে পারে এবং তার ভিতরে movie টিতে দেখিয়েছে যে কেমন করে কেমন ভাবে কি করে উম এই পৃথিবীতে জীবনযাত্রা চালাতে হয় এবং movie টিতে দেখিয়েছে সে ছিল একজন

যে মেয়েটি ছিল তার নাম ছিল জাজ্ঞু এবং তার কাজ পেশা তার পেশা ছিল news এ কাজ করা এবং সে ছিল একজন media তে কাজ করা পড়ুয়া এবং সেই movie টিতে পিকে cinema টি শুরু হওয়ার সময় সে যখন UFO থেকে এসেছিল এবং তার সঙ্গী সাথীরা যখন ছেড়ে চলে গিয়েছিল তখন সে কিছুই চিনতে পারছ না এবং একটি রেগি স্থানের মধ্যে তাকে ফেলে চলে গেছিল এবং যখন গেছিল তার কাছে কোন জামা প্যান্ট ছিল না কিচ্ছু ছিল না ছিল একটি radio এবং তার তার কাছে একটি remote ছিল লকেট type র remote ছিল সেটি একটি লোক চুরি করে নিয়ে চলে গেছিল এবং চলে যাওয়ার সময় তার হাতে কিছুই ছিল না একটিমাত্র radio ছিল এবং radio দিয়ে তার পুরুষাঙ্গ ঢেকেছিল এবং movie টিতে অনেক রকম স্বাস্থ্য উম তো অনেক রকম জিনিস দেখিয়েছিলেন যেমন movie টিতে দেখিয়েছিল যে হিন্দু-মুসলিম নানান রকম জাত ভেদের ভিরিও যে কে কোন ধর্মের লোকজন এবং একটি লোক যখন নিয়ে নিয়েছিল যার তার remote টা সে তখন বেকার ছিল এবং সে সে পিকে movie টিতে আমরা দেখতে পাচ্ছি আহ দেখতে পেরেছি অনেক রকম character এবং পিকে movie টিতে আমির খান অনেক রকম উহ জিনিস করেছেন funny এবং তার মধ্যে ছিল সে তার যখন জামা প্যান্টের বা কোন জামা প্যান্টের দরকার হতো সে তখন dancing car থেকে পেয়ে যেতে এবং পিকে movie তে আরো দেখতে পেয়েছি উম লোকজনের হাতে মারধর খাওয়ার থেকে মারধর খাওয়ার হাত থেকে বাঁচার জন্য আহ তিনি আহ বিভিন্ন দেবদেবিতার photo মুখে লাগিয়ে রাখতো গায়ে হাত পায়ে লাগিয়ে রাখত যাতে কেউ জানো না মারতে পারে এবং তার ওখানে জামা প্যান্ট পরতো এবং তার কাছে একটি radio থাকতো উম সে যখন কোন কিছু খাবার দাবার খেতে যেতো এবং বিশেষ করে সে গাজর খেতে যেতো এবং movie টিতে দেখিয়েছে যে আহ আমির খান যখন এসেছিল অর্থাৎ পিকে যখন এসেছিল আহ UFO করে তখন সে কিছুই মানে আমাদের যে পৃথিবীর যে ভাষাটা সেই ভাষাটা বুঝতে পেত না এবং ওর একটা বিশেষত্ব ছিল পিকের যে কারোর হাত হাত ধরে দু'ঘণ্টা কি তিন ঘন্টার মধ্যে সেই তার ভাষা এবং তার মনের কথা বুঝতে পেরে যেত এবং movie টিতে আরো দেখিয়েছে যে পিকে খুব সরল সাদা একটি ব্যক্তি ছিল এবং তাকে সবাই লোটার জন্য অনেক রকম অনেক কিছু করত এবং পিকে movie টা দেখতে পেয়েছি আমরা যে সে যখন একটি একটি মহিলা একটি মহিলা গাজর কিনছে একটি টাকা দিয়ে গান্ধীজীর টাকা দিয়ে এবং

দিতে থাকলো এবার দিয়ে সে দিন গুজারতে থাকলো এবং পিকে movie তে আরো দেখতে পেয়েছি যে আহ পিকে movie তে আমরা অনেক ধরনের villain দেখতে পেয়েছি যেমন একটি মোটা লোক ছিল যে গুরুদেব ছিল যে গুরুদেব এবং যার বাবা ও মা তার দেওয়া নাম মানে সে গুরুদেবের নাম দেওয়াই তার নাম ছিল জাজ্ঞু অনুষ্কা শর্মার এবং এবং তার movie র একটি বিশেষ গল্প হল মানে আমির খান UFO বিরত করে এসেছিল এবং এখানে এসেছে তার বন্ধুদেরকে হারিয়ে ফেলেছিল এবং তার remote টা চুরি হয়ে গেছিল এবং সে এই পৃথিবীতে সে একাই ছিল এবং এটি চুরি হওয়ার জন্য সে আর যেতে পারছিল না তার গ্রহে এবং গ্রহের থেকে যখন কোন বার্তা যখন কিছু না পাচ্ছিল তখন সে একদম আলাদা হয়ে গেছিল এবং যাওয়ার পরে কিছুটা দিন যেতে লাগলো যেতে লাগলো এবং সে খিদে লাগলে মন্দিরে চলে যেত এবং যখন থাকার যখন জায়গা ছিল না তখন একটি জেলখানার পাশে গিয়ে bathroom করে দিত এবং পুলিশরা যখন সেটা দেখে ওকে নিয়ে যেত এবং নিয়ে যাওয়ার পরে ওকে জেলখানায় ভর্তি করে দিত এবং জেলখানায় ভর্তি করার পরে সে ওখানে থাকতো এবং খাওয়া দাওয়া ওরছিল উম মানে ওদের মানে অর মানে মানে পিকে খাওয়া-দাওয়া করত বিভিন্ন জায়গা থেকে এবং টাকা পয়সা যখন লাগতো তখন পিকে টাকা পয়সা করতো মানে টাকা পয়সা মন্দির থেকে নিত এবং সে একটা business করত বিভিন্ন ধরনের এবং পিকে মানুষদেরকে শিখিয়েছে যে মানে কেউ উপর থেকে কেউ কিছু দেখিয়ে পাঠায় না যে আমি হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান এবং কারর গায়ে লেখা থাকে না এবং সেইটাই এই movie তে দেখিয়েছে যে যে যেকোন ব্যক্তি কারর গায়ে লেখা থাকে না যে সে হিন্দু না মুসলিম না হিন্দু মুসলিম না খ্রিস্টান এবং movie টাতে আরো দেখিয়েছে যে যুক্তিবাদী ব্যাপার যেমন হচ্ছে ভগবানের ওপর বিশ্বাস এবার ভগবানের উপর বিশ্বাস সবাই করে এবং পিকেও করেছে একটা না একটা সময় এবং জাব্বুর বাবা-মা ছিল family গত ভাবে ছিল ধার্মীয় ব্যক্তি এবং ধর্মীয় ব্যক্তির কারণে তারা দেখতে পেত যে পিকে movie টিতে একটা সময় আনুষ্পিকে মানে আমির খান আহ আহ আলিয়া আহ একটি সুন্দরভাবে মিলে গেছিল এবং news টাকে ভালোভাবে তৈরি করেছিল এবং movie টিতে অনেক fun ছিল যেমন অনেক ধরনের আহ হাসি অনেক রকম movie তে গান ছিল এবং movie টিতে আরও দেখিয়েছে যেমত আহ movie টিতে আমি অনেক রকম funny video দেখতে পেরেছি একটি লোক সেলুনে বসে কাজ করছিল এবং আমির খান মানে অর্থাৎ পিকে সেই পেছন দিক থেকে প্যান্টটা টেনে ধরেছিল এবং অনেক রকম ধরেছিল এবং movie টিতে অনেক রকম গান দেখতে পেয়েছি আমরা এবং পিকে movie তে আমরা একটি একটি দৃশ্য দেখতে পেয়েছি যেমন একটি কলেজের সামনে একটি গাছতলায় একটি normal পাথর ছিল এবং পিকে এবং পিকে প্রচুর পরিমানে পান খেত এবং পান পানের ভেতরে যে চুন যে মসলাগুলো থাকে সে মসলাটা পিকে movie তে একটি পাথর গা একটি কলেজের সামনে একটি গাছ ছিল সেই গাছের তলায় একটি পাথর ছিল এবং সেইখানে ও পাথরটিকে তুলে লোকজনকে দেখানোর চেষ্টা করছিল যে ভগবান ভগবান শুধু মানুষের উপর বিশ্বাস আর কিছুই না এবং সেটা তো দেখতে গিয়ে পাথরটা তুলল পিকে এবং পিকে পাথরটা তোলার পরে তার পকেট থেকে একটি পান বের করল পান বের করার পরে সে পানটি ভালোকরে পাথরের গায়ে ডলে দিল ডলে দেওয়ার পরে কি লাল হয়ে গেল পাথরটি পাথরটি লাল হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে

exam চলাকালীন যে পড়ুয়া ছিল তারা ভগবানের উপর বিশ্বাস ছিল সেদিনকে যে ভালো করে পরীক্ষায় পাশ করিয়ে দেবে এবং সেটাই দেখার ছিল পাথর টার ভিতরে just normal পাথর ছিল এবং পাথরটা এমনি পাথরটার উপর সিঁদুরের মতো কিছু লেপে দেওয়ার পর কারণে সেটাকে ভগবানের মত দেখতে লাগছিল এবং সেই ভগবানের মতো দেখতে লাগার কারণে অনেক college পড়ুয়ারা ভির লাগাচ্ছিল মন্দিরে মানে ঠাকুর টিকে দর্শন করার জন্য এবং কিছু দক্ষিণা দিয়ে যাচ্ছিল এরকম করতে করতে movie টিতে দেখাচ্ছিল যে এরাম করে দেখিয়ে দেখাচ্ছে যে যে কিছু বলে হয় না এবং movie টিতে দেখতে আরো অনেক কিছু দেখতে পেয়েছি যেমন আমরা অনেক ধরনের ধরে নিয়ে যাচ্ছে পুলিশে যে গুরুদেব ছিল উম এবং সেই গুরুদেব তার মঞ্চে তা দাম্রু টা নিয়ে নিয়েছিল দাম্রু নামে পরিচিত ছিল এবং দামরু নামে পরিচিত মানে যে পিকের যে remote টা ছিল সেই remote টার দাম্রু মহাদেবের ভাঙ্গা একটা ইয়ে বলছিল এবং যাতে ওটা দেবে না বলছিল এবার একদিন চুক্তি হলো যে দেওয়ার কথা আছে ভগবান এবার অনেক কিছুতে হেরে গেল গল্পে এবং পিকে movie টিতে এটি দেখালো যে একটি মানুষ এসে কিভাবে তার আচার-আচরণ কিভাবে তৈরি করতে পারে এবং পিকে movie তে আরো দেখিয়েছে যেমন এই সে একটি বেশ্যাপট্টিতে গেছিল এবং বেশ্যাপট্টিতে গিয়ে তাকে sex করার কথা বলছিল এবং সে করতে পারেনি এবং তাদের যা ভাষা তাদের যা ইয়ে সে সারারাতটি শুধু দেখেছে এবং দেখার পরে সে তার movie টি আহ movie টিতে আরো দেখিয়েছে একটা অনুষ্কা শর্মার সাথে তার

দুদিগে জিগাইছিস এখন তুই?

অনেক করে কথা বল,

ওই last এর দুটো শেষ সঙ্গে অনেকক্ষণ,

নমস্কার দর্শকবন্ধু শেয়ার বাজারে যখনই পতন আসে correction আসে আমরা এরকম প্রচুর query পাই যে অমুক শেয়ারটা কেনার ছিল দাম পড়ে গেছে কি করব দেখুন বাজারে correction কিন্তু আবারও আসে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 দেখুন আমার বিগত দশ বারো বছরের অভিজ্ঞতা থেকে এটাই বলছে যে শেয়ার বাজার কিন্তু কখনো একভাবে চলে না মানে linear নয় শেয়ার বাজার বাড়ে আবার পড়ে সুতরাং আবার যেটা বলছি যে in future ও শেয়ার বাজার পড়বে আপনার যে portfolio তে শেয়ারগুলি রয়েছে তার মধ্যে অনেক শেয়ারের দামই পড়বে তখন আপনার কি করতে হবে শেয়ার বাজার পড়ে গেলে আপনার শেয়ারের দাম পড়ে গেলে সেই শেয়ারকে hold করা উচিত নাকি আরো কেনা উচিত না বিক্রি করে দেওয়া উচিত সেই সমস্ত বিষয়ে guidance ই রয়েছে এই video তে আমার নাম প্রসেনজিত পাল আমার লেখা বই How to Avoid Loss and Earn Consistently in the Stock Marketamazon bestseller এবং এটি এখনো ভারতীয় author দের লেখা বইগুলি মধ্যে highest rated book ও তাছাড়া আমি দুই হাজার দশ সাল থেকে indian share market এ actively invest করছি প্রথমেই আমি একটা common mistake যেগুলো প্রায়শই investor রা আমি দেখে থাকি করে থাকে যে ধরুন আপনার portfolio তে দশটি শেয়ার রয়েছে দশটি শেয়ারের মধ্যে ছটি market correction হল পতন হলো এবং তারপর কি হলো ছটি শেয়ারের দাম একশ টাকা থেকে পড়ে হয়তো পঞ্চাশ ষাট সত্ত এইরকম হয়ে গেল বাকি চারখানা শেয়ার রইলো সেই চারটি শেয়ারের দাম হয়তো একশ টাকা থেকে একটু বেড়ে হয়তো কোনটা একশ দশ কুড়ি তিরিশ চল্লিশ এইরকম হয়ে গেল এই যে situation টা create হল মানে ধরুন market এর পতন হলো আপনার portfolio র বেশ কিছু শেয়ারের ভারী মত লোকসান হলো কিছু কিছু শেয়ারের অল্প কিছু profit রয়ে গেল তখন আমি দেখেছি maximum বিনিয়োগকারীরা যেটা করে যে শেয়ার গুলিতে profit রয়ে গেল সেগুলো বিক্রি করে দেয় এইটা ভেবে যে আরো যে market করে profit টা আছে সেটা যাতে না চলে যায় আর যেগুলো loss হইল মানে loss এ রইলো সেই loss শেয়ার গুলোকে hold করে দিল এই আশায় যে একদিন যেই একশ টাকা পঞ্চাশ হয়েছে সেই পঞ্চাশটা আবার কাছাকাছি আসলে কেনা দামের কাছাকাছি আসলে আমি বিক্রি করব এটা কিন্তু খুব মারাত্মক mistake কেন কি জন্য এমন mistake বলছি সে আপনাকে বিশ্বাস করতে হবে তা নয় উদাহরণ দেবো সবকিছু details এ বলবো এটা অনেকটা ব্যাপারটা হলো ধরুন আপনি বাজার থেকে পাঁচ কিলো আলু বা একটা আলুর বস্তা কিনে আনলেন এবার আলুর বস্তার মধ্যে দেখা গেল ধরুন যে দুটো তিনটে আলু পচা বেরোলো তো আপনি কি করেন ভালো আলু গুলোকে ফেলে দিয়ে পচা আলু গুলোকে রেখে দেন তা করেন না আপনি করেন কি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 যখন শেয়ার loss হচ্ছে তারমানে ধরে নিন সেগুলো সেই পচা আলুর মতো একশ টাকার শেয়ার পঞ্চাশ টাকা হয়ে গেল চল্লিশ টাকা হয়ে গেল ধরে নিন পচা আলু আর একশ টাকার শেয়ার দেড়শ একশ ষাট হয়ে গেল ধরে নিন ভালো আলু তো আপনি যে এই এই একশ এর শেয়ার পঞ্চাশ ষাট চল্লিশ হয়ে গেল সেইগুলোকে রেখে দিলেন এইটা ভেবে যে কোন এক সময় আপনার ওই কেনা দাম ফিরে পাবেন তাই আপনি সেই দিন বিক্রি করবেন আর যেগুলো অল্প profit আছে সেইগুলো কে বিক্রি করে দিলে সেটা কিন্তু পচা আলু জমা হোক আর ভালো আলু গুলোকে ফেলে দেওয়ার মত কাজ হয়ে গেল কি হবে জানেন যেই একশ টাকার শেয়ার পঞ্চাশ টাকা হয়ে গেল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 কেনা দামের কাছাকাছি হ্যাঁ বিক্রি করে দেবো পঞ্চাশ থেকে চল্লিশ হয়ে গেল তখন ভাবল চল্লিশ এতটাই কমে গেছে আর একটু রেখে দিই চল্লিশ থেকে কুড়ি হয়ে গেল তো এই জিনিসটা থেকে সাবধান বলার উদ্দেশ্য একটাই যে যখনই market পতন আসবে ধরুন আপনার portfolio র কয়েকটি শেয়ারের দাম অনেক পড়ে গেছে কয়েকটি শেয়ার এখনো positive এ আছে সেই positive গুলোকে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বিক্রি করে দেওয়ার কথা না ভেবে যে গুলোর দাম অনেকটা পড়ে গেছে সেই গুলোর দিকে আগে নজর দিন সেগুলো আপনার পচা আলু সেই জিনিসগুলোকে যদি আপনি ভালোভাবে treat করতে না পারেন তাহলে কিন্তু over all portfolio টাকে কিন্তু

যেই শেয়ারগুলোকে আপনার portfolio কে under perform করাচ্ছে যে শেয়ার গুলো ভালোমতো loss করাচ্ছে সেই শেয়ার গুলোর ওপর আগে নজর দিন যেগুলো profit এ আছে সেখান থেকে তড়িঘড়ি করে মানে তাড়াতাড়ি করে কোন মতে profit বের করার চেষ্টা করবে না এটাতো গেল প্রথম গুরুত্বপূর্ণ জিনিস এবার যে প্রশ্ন nifty fifty নয় কি হয় market correction দেখা গেল একশ টাকার শেয়ার আশি টাকাও হয়েছে নব্বই টাকা হয়েছে আবার কিছু কিছু শেয়ার একশ দশ এরকম হয়েছে তো এই situation এ কি করব তো এবার আমি যেটা বলতে চলেছি আপনার portfolio যে কোন শেয়ারের জন্য applicable মানে আপনি যে ধরনের‌ই শেয়ার কিনে থাকুন না কেন correction হল আপনার কেনা দামের থেকে শেয়ারটি পড়ে গেল তখন আপনি কি করবেন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 overal market ধরুন overalnifty ten percent correction হলো যদি আপনার overalmarket ten percent corretion হয় তাহলে কিন্তু আপনার portfolio শেয়ারটি ভালো although আপনি এটা দেখছেন যে একশ টাকায় কিনে শেয়ারটির দাম পড়ে বিরানব্বই টাকা হয়ে গেল eight percent loss হল কিন্তু আপনি যখন আপনি compare করছেন এই যে এইটা over all market এ কিন্তু ten percent পড়েছে

তার return করুন তিন মাসের return ছয় মাসের return এবং এক বছরের return বার করুন বার করে সে তিন মাস ছ বছর এক বছরের সঙ্গে nifty fifty return টা compare করুন যদি আপনি দেখেন আপনার শেয়ারটি তিন মাস ছয় মাস এক বছর এই তিনটি period এর return এর সঙ্গে nifty fifty return বা যেটাকে market return বলি বা সঙ্গে under perform করছে মানে ধরুন বিগত তিন মাসে nifty fifty minus twenty percent return দিয়েছে আপনার যে portfolio শেয়ার minus এগুলো বিগত এক বছরে হয়তো nifty fifty হয়তো twenty percent return দিয়েছে আপনার যে portfolio সেটি মাত্র ten percent return দিয়েছে

পরপর তিন বছর ধরে বিগত তিন বছর ধরে বাড়তে থাকে তাহলে সেই company গুলো থেকে সাবধান সেই company গুলোকে আগে বের করার কথা ভাবুন equity ratio কোথায় পাবেন money control dot com কম প্রচুর website আছে খুঁজলেই পেয়ে যাবেন please আবার আলাদা করে জিজ্ঞাসা করবেন না খুঁজে পাচ্ছিনা বা কোথায় গিয়ে পাবো আপনাকে effort দিতে হবে ভাববেন না মানে শেয়ার বাজারে spoon feeding হয় না আপনি নিজে যদি effort না দেন এখান থেকে কিন্তু income করাটা অত easy নয়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 তাহলে সেই সমস্ত শেয়ার থেকে সাবধান সেগুলোকে আপনার portfolio থেকে আগে বার করার কথা ভাবুন ভালো শেয়ার দিয়ে replace করার কথা ভাবুন তা নাইলে কিন্তু over all portfolio টাই কিন্তু নষ্ট হয়ে যাবে উদাহরণ স্বরূপ IRCTC এই যে যেমন একটি শেয়ার অনেকেই আমি এরকমও দেখি question পায় IRCTC শেয়ার কিনেছিলাম এখন loss হয়েছে কি করব দেখুন IRCTC কিন্তু এমনিই কিন্তু ভালো company monopoly business সবকিছু ভালো claim clear balance sheet সব কিছু ভালো কিন্তু এই IRCTC শেয়ারটি যদি ধরুন কেউ হাজার টাকা split adjusted price হাজার আর ধরুন split এর আগে যদি পাঁচ হাজার বা তার বেশি টাকায় যদি কেউ কিনে থাকে তাহলে কিন্তু তার ওই কেনা দামটা incorrect মানে company ভালো খালি company ভালো হলেই তো return ভালো আসবে তার মানে নেই খুবই ভালো company আপনি ভুলভাল price এ কিনে ফেলেছেন খুব expensive price এ কিনে ফেলেছেন তখন আপনার কিন্তু return পেতে অনেক দেরী লাগবে তো IRCTC এর শেয়ার যে ধরুন হাজার টাকায় কিনলো বা নয়শ পঞ্চাশ টাকায় কিনে রয়ে গেছে বা split এর আগে পাঁচ হাজার পাঁচ হাজান পাঁচশ এইসব টাকায় রয়ে গেছে তাদের কিন্তু সেই position থেকে return পেতে অনেক time লাগবে তা বলে IRCTC company খারাপ নয় অপরদিকে আপনি যদি Yes Bank এর দিকে তাকান Yes Bank এর আবার যদি nifty fifty সঙ্গে compare করেন দেখবেন এক বছরেও under perform করছে তিন মাসে প্রত্যেকটা time frame এ তিন বছর পাঁচ বছরেও under perform করছে তো তার মানে Yes Bank শেয়ারটি যে একশ টাকায় কিনেছিল সেও ভুল কাজ করেছে পঞ্চাশ টাকায় যে কিনেছিল সেও ভুল কাজ করেছে যে চল্লিশ এ কিনেছে ভুল করেছে কুড়ি টাকাতে কিনেছে সেও ভুল করেছে কারণ দীর্ঘদিন ধরে তার কিন্তু capital টা block হয়ে রয়েছে সেই capitalYes Bank থেকে তুলে যদি অন্য কোন ভালো better company তে invest করতো

আমি বিক্রি করব। এই চক্করে দেখা যায় কিন্তু সেই পনেরো টাকার জিনিসটা কুড়ি টাকা হচ্ছে না পনেরো টাকা থেকে নিচে যাচ্ছে বা ঐ ভাবেই রয়ে যাচ্ছে সেটা না করে আপনি যদি ওই পনেরো টাকা, যেই বুঝে গেছেন যে Yes Bank খারাপ শেয়ার পচা আলুর মত ব্যাপার তখন ওই পনেরো টাকাতে মানে ওই loss টা book করে better quality শেয়ার এ যদি invest করতেন তাহলে কিন্তু এতদিনে হয়তো সেই loss তো দূর হতই আরো তার থেকে better return কিন্তু চলে আসতো মনে রাখবেন যে শেয়ার বাজার কিন্তু পড়বেই কখনো না কখনো এবং যখন শেয়ার বাজার পড়ে যাবে তখন কিন্তু ঘাবড়ে গেলে চলবে না হঠাৎ এমন হতেই পারে আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি পঞ্চাশ হাজার টাকার invest করেছেন নানান রকম শেয়ারে আপনি যে সময় করেছিলেন খুব বিচার বিবেচনা করে করেছিলেন খুব ভালো company হঠাৎ দেখলেন সেই পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হয়ে গেল দুহাজার টাকা হঠাৎ করে কমে গেল মানুষ ঘাবড়ে যায় মানুষ সেই ঘাবড়ে গিয়ে সেই আটচল্লিশ হাজার টাকা টার পুরো জিনিসটাই চিন্তাভাবনা না করে বিক্রি করে দেয় সেটা করলে কিন্তু চলবে না শেয়ার বাজারের পতন হবেই হ্যাঁ শেয়ার বাজার কোনদিন linearly চলে না এটা এমন নয় যে আপনার পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে এক হাজার এক হাজার করে বাড়তে বাড়তে এক লাখ টাকা হবে পঞ্চাশ হাজার টাকাটা ধরুন কোন সময় কমে পয়ঁতাল্লিশ হলো কখনো আবার বেড়ে ষাট হলো ষাট থেকে কমে চল্লিশ হল চল্লিশ থেকে সত্ত এইরকম zigzag zigzag way তে কিন্তু চলবে তার মধ্যে যদি ভালো company থাকে তাহলে ভালো company র শেয়ার eventually return back করে এবং খারাপ company শেয়ার কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু মানে আপনার portfolio আপনার investment টাকে block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 ঠান্ডা মাথায় কিন্তু জিনিসটা ভাবুন যে খুব shortcut জিনিসটা বললাম সেই shortcut জিনিস follow করুন আর এটাও আপনারা জানেন যে method টা আমি বললাম সেটাও কিন্তু shortcut মানে একটি শেয়ারকে analysis করতে fundamental বলুন technical বলুন মানে অনেক লম্বা ব্যাপার আপনি ভাববেন না যে yotub এ একটা দুটো free video আমার channel কেন যে কোন video দেখে আপনি পুরো শেয়ারের খুব বড় বিশেষজ্ঞ হয়ে যাবেন তারপর খুব easily earn করতে পারবেন প্রচুর youtube video এরকম বলে এমন একটা strategy মানে একদম guranteed income এটা সেটা হেনা তেনা মনে রাখবেন যদি অত সোজাই হত শেয়ার বাজার থেকে উপার্জন করা তাহলে পৃথিবীতে অন্য কোন পেশাদার মানুষ থাকতেন না engineering doctor teacher সবাই তাদের চাকরি ছেড়ে শেয়ার বাজারে চলে আসতেন earn করতে তো অতটাই সোজা না অনেকেই ভুলভাল বলে অনেকেই এমন‌ও আছে যারা নিজেরা শেয়ার বাজার থেকে উপার্জন করেনি তবুও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 আর হ্যাঁ যদি আপনার enough knowledge বা enough expertise যদি না থাকে তাহলে কিন্তু এর ওর কথায় শেয়ার বাজারে invest করলে loss হবেই কি করে বুঝবেন আপনার enough knowledge বা expertise আছে কিনা আপনি একটা শেয়ার কিনলেন কেনার পরে আপনি একে ওকে জিজ্ঞাসা করছেন এটা কিনলাম এটা কি বিক্রি করব এটা কি ঠিক কিনলাম বা আপনি শেয়ারটির দাম পড়ে গেল আবার তখন আপনি এর ওর কাছে জিজ্ঞেস করছেন এই জিজ্ঞেস করা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে আপনার মধ্যে enough knowledge বা enough expertise নেই যদি সেরকমই আপনার হয় তবুও যদি earn করতে চান তার জন্য আপনার একটাই option nifty fiftyETF বা Index fund আগের video তেও বলেছি সেই video র link আপনি description এ পেয়ে যাবেন যেখান থেকে না জেনে বুঝে কাউকে কোন পয়সা না দিয়ে আমাকেও এক পয়সা দিতে হবে না তবুও আপনি fixed deposit এর থেকে ডাবল মোটামুটি return earn করতে পারবেন এবার আপনি যদি বলেন যে না আমি fixed deposit এর doubleten twelve percent না তার থেকেও বেশি return earn করতে চাই শেয়ার বাজার থেকে obviously possible অনেকেই তার থেকেও বেশি earn করছে আমি নিজেও বিগত দশ বছরের মানে average more than thirty percent an annualege return earn করছি তো তার জন্য কিন্তু আপনাকে knowledge expertise eperience বাড়াতে হবে এবং তার প্রথম step হিসাবে কিন্তু আমাদের website ই bengali তে বাংলায় course আছে english এ course আছে link description এ পেয়ে যাবেন আপনি সেই course follow করতে পারেন যদি এবার আপনার মনে হয় যে না আপনার ওই কোন জানার শেখার বোঝার অতটা time নেই আপনি আপনার profession নিজের কাজে এতটাই busy যে শেখার বোঝার time নেই তাহলে আপনি আমাদেরই follow my portfolio service আছে যেটাকে আপনি follow করতে পারেন এবং আপনার যদি portfolio value enough না থাকে তখন

পেয়ে যাবেন আর আপনি যদি বলেন যে না আমি এক পয়সাও খরচা করতে চাই না তার সত্বেও আমি শেয়ার বাজার থেকে earn করব আমি যেমন বললাম nifty fiftyETFindex fund যার video র link আপনি description পাবেন কিছুই জানেন না expertise নেই তা সত্ত্বেও আপনি just randomly এর ওর কথা বা নিজের যে কোন একটা মন মর্জি কিনে নিলেন তাহলে কিন্তু আপনার শেয়ার বাজার আজ নয়তো কাল loss হবেই যতদিন market ভালো থাকবে আপনি বেরিয়ে যাবেন মানে ভাগ্য ভালো থাকলে বেরিয়ে যাবেন এবং এক সময় না একসময় market খারাপ হবে এবং সেই সময় কিন্তু আপনার loss হবেই হবে তো এইটা আপনি একটু follow রাখবেন তো কোন কিছুই মানে enough knowledge expertise না থেকে মানে ঐ শেয়ার কেনার পরে একে ওকে জিজ্ঞেস করতে থাকেন এইটা কিনলাম কি করব এটা কেনা হয়েছে এখন কি করব তাহলেই কিন্তু আপনি ধরে নিন আপনার enough knowledge বা expertise নেই যেদিন আপনি নিজে confident হবেন যে আমি শেয়ারটি কিনেছি, পড়ে গেল তবুও আমি নিজের analysis এ বুঝতে পারছি না এটি ভালো বা নিজের আমি logic দিতে পারছি যে এটার এই এই conditions আছে সেদিন কিন্তু আপনি আপনিই বলতে পারেন চলুন আপনার কিছুটা knowledge বা expertise হয়েছে over all মনে রাখবেন শেয়ার বাজারে কিন্তু পতন আজ না হোক কাল পতন হবেই Hello

হ্যাঁ ওই তো তুই phone করেছিলিস তো আমি তো আর কথা বলতে পাই নি তোর সঙ্গে তখন তো একটু ব্যাস্ত ছিলাম তাই জন্য phone টা রাখতে বাধ্য হয়েছিলাম তো বল নিয়ে যাবার টাবার plan টা কি ভাবলি? যাবার plan টা ভাবলাম তোমার ঐ সবাই কে বললাম সবাই বলছে যাবো কিন্তু এখন একটু অসুবিধা আছে যেতে পারবে না মানে অসুবিধা বলতে সেই আমাদের মতন ই সবারই exam এর problem

হম হম হম না না না তা ভালো ভেবেছিস ঠিক আছে আমার ও ধর exam টেক্সাম আছে তো সব ঠিক আছে তো আহ তোদের ঐই দিকে জিজ্ঞেস করলি যে পয়সা নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো অসুবিধা হবে কি না হ্যাঁ ওরাও তো বলছিল যে কেমন কি খরচা হবে আমিও বললাম দেখ যদি তুইই গোয়া জাস তাও ত্রিশ হাজার মতন তো খরচা হয়েই যাবে এই ক্ষেত্রে তুই শিলিগুড়ি জাস আবার ঐখানে শিলিগুড়ি গিয়ে তোর অন্য জায়গা গ্যাংটক সিকিম এই গুলো ঘুরেও সেই ত্রিশ হাজার মতনই খরচা হবে তো দেখ কোথায় যাবি তোরা যেখানে বলবি সেখানে যাবো ওরাও বলছে তাহলে যাওয়ার গিয়ে তো বেকার লাভ নেই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

হম আমার দিকে ঐই দিকে phone করলাম ওরা তো ধর রাজি আছে ওরা আমাকে বললো যে তুই তুই জায়গা বল মানে ওরা বলছে যে আমরা তো ধর প্রায় ধর সব ঘুরেছি আমি বললাম যে এই দিক টা ঘুরেছিস সিকিম দিকে বলছে না ওই দিক টা আমাদেরও ধর বেশি কিছু যাওয়া হয় নি but ও বলছে যে একজন বলছে যে আমি এক বার শিলিগুড়ি গিয়েছিলাম আমি বললাম যে তালে তুই কি যাবি না বলছে যে না আমি যাবো কারণ শুধু আমার শিলিগুড়ি টা ঘোরা আছে তো ধর আমি ওই দিকটা চিনি তো তোদের কোনো অসুবিধা হবে না আর বাকি জায়গা গুলো ধর আমার ঘোরা আমারও ঘোরা হয়ে যাবে এক সঙ্গে আমি বললাম তালে ভালোই হবে তো ওকে বললাম যে ধর শিলিগুড়ি তে কেমন কেমন জায়গা আছে বলছে যে দেখ ওখানে tourist place আছে যাওয়ার থাকার মতো বলছে সিরাজ মানে যেখানে থাকবি পাহাড়ে ধারে মানে ধর পাহাড় এলাকা আছে তো এবং তার ধারে এ বাড়ি টা মানে একটা white house type এ আছে তো বললো বাড়ি টা সেরা জন আর ওইখানে বাড়ি তে বললো যে minimum তোর ঐই চার জন পাঁচ জন থেকে শুরু করে ওই দশ জন মতন maximum তো দশ জন ঠিক আছে আর minimum চার জন কে ওরা ভাড়া দেয় ঠিক আছে মানে rent ওদের যা rent সেই অনুযায়ী minimum চার জন এ rent এ ধর তোর থাকা হয়ে যাবে এক জন এর বুঝতে পারলি তো এই বার এমনি কর ধর হলো এইবার ধর যদি ধর আমরা চার minimum চার জন যাবো না তার বেশি যাবো আর দশ জনের বেশিও যাবো না সেই তো ওই white house টা ভাড়া নিতে পারবো আর বললো আমি যেখানে ছিলাম সেখান থেকে শিলিগুড়ি মানে সব জায়গা মানে যে গুলো tourist place আছে সেই গুলো সব গুলোই কাছে আর একটা কি একটা বাড়ী বললো যে ঐই বাড়ী টা মানে বেশি better ভালো আমি বললাম যে ভালো ই হ্যাঁ তো ওই আর কি আর তারা ছাড়া ধর আরও বলেছে তো তোর বন্ধু গুলো কি মানে সব জায়গা তে ঘুরতে রাজি আছে তো হ্যাঁ ওরাও বলছে যে ঠিক আছে যাবো দেখি ওরাও মানে রাজি হয়ে সব জায়গা যেতে এই কারণ যাক ওই দিকে তো কেউ যায় না ধর এই দিক থেকে বেশিরভাগ এই দিকেই যায় গোয়া টোআ এই দিকেই যায় ওই দিকে তো যায় না তো ওদেরও বলছিল ওই দিকে তো কোনো দিন যায় নি তো ওই দিকেই যাবো হম হম হম তালে এক কাজ করবো তাহলে ঐই দিকে ঘুরে আসবো তাহলে আমাদের এই দিকেও সবাই রাজি তোদের ওই দিকে সবাই রাজি তো ধর আমরা ধর এই দিকে ধর যত জন যাবো সবাই এক সঙ্গে পড়ি সে তো পরীক্ষা গুলো এক সঙ্গে হবে কিন্তু আমার ধর extra একটা engineering পরীক্ষা আছে তো ঐই পরীক্ষা টা হয়ে যাক নিয়ে তাহলে ঐই দিকে সব করা picnic ও হবে মানে সব গুলো ঘোরাও হবে তো তুই এই বার কত গুলো picnic করলি আমিও মোটামোটি তোমার পাঁচটা মতন করেছি ওহ তো একটু বল কেমন picnic এ মানে enjoy করলি বা কিছু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 ও এই টা একটু বল আমাকে হ্যাঁ ওই গ্রামে তো ধর একটা করলাম যেটা মানে প্রথম এটা মানে সেই রবিবার ছিল শেষ রবিবার ওটাই যে দিন গেলাম সেই দিন তো সেই বাড়ী থেকে যে গিয়েছিলাম বুঝতেই পারছো enjoy মানে enjoy বাড়ী থেকে যেমন হয় সেই রকম হলো